কলকাতার রাস্তা হচ্ছে বহু-উ মানে এই জনবসতি একটা জায়গা।

কন্টিনিউ এখানে গাড়ি যাতায়াত করে আর রাস্তার আশেপাশে বহু উঁচু উঁচু বিল্ডিং দেখা যায়।

এখানে একটা মাঠ মতো আছে। এরকম বসার জায়গা গাছের ছাওয়ায় এরকম কলকাতায় --

মে আই হেল্প ইউ মানে মানুষের সাহায্য করা কোনো ওদের কোয়েশ্চেন থাকলে রুম নিতে চাইলে যেকোনো --

আ প্যারিস বেকারির খাবার সত্যিই খুব সুস্বাদু।

আ এরকম সত্যিই অনেক বাস স্ট্যান্ড গুলো হওয়ায় বা বাস ডিপো গুলো হয়ে প্রচুর সুবিধা হয়েছে।

মানে কি বলবো চাউমিন থেকে শুরু করে কম দামে ভালো খাবার খুব ভালো কোয়ান্টিটি -র প্রচুর খাবার এখানে পাওয়া যায়। সবাই এই খাবারগুলোকে এনজয় করে।

এটা হচ্ছে আমাদের সবার প্রিয় একটা কি বলবো মানে মায়ের দক্ষিনেশ্বর এটা।

এইগুলো হচ্ছে বড়ো রেস্টুরেন্ট এর মতো না কিন্তু আশেপাশে আমাদের অনেক দেখা যায়। ছোট ছোট মানে কার্ট গুলো আছে ছোট ছোট রেসটুরেন্ট গুলো আছে যেখানেও কম মূল্যে খুব ভালো পরিমানে খাওয়ার ভালো কোয়ান্টিটি র খাবার সবকিছুই পাওয়া যায়।

এটা হচ্ছে একটা সাদা বাড়ি বড়ো। বড়ো বাড়ি দেখা যাচ্ছে। এটা হচ্ছে বহু পুরোনো একটা বাড়ি। এগুলি ইংরেজ আমলে তৈরী হয়েছে। এখানে যে ছ থেকে আটটা যে বড়ো বড়ো থাম আছে এই থামগুলো প্রচুর মোটা।

এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বালির বেলুড় মঠ। এটা হাওড়ায় অবস্থিত আছে। বালির বেলুড় মঠের ছবি। এখানে আর এখন ছবি তুলতে দেয় না। এটা স্বামী বিবেকানন্দ এতে এটা তৈরী করা হয়েছিল। এখনো এখানে।